এই যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে এই সমস্ত আহ প্যান্ডেল সাজানো হয়েছে ওখানে ও দুর্গা পুজোর প্যান্ডেল রয়েছে খুবই ভালো লাগছে দেখতে ।

অতএব এর ব্যাংক ও আছে। ওদের এই ব্যাংক এর চেয়ে এ.টি.এম খুবই সুবিধা। এ.টি.এম কার্ড থাকলে আমাদের ডাইরেক্ট ব্যাংক এ টাকা পয়সা তুলতে যেতে হয় না এরম কাছাকাছি এ.টি.এম থাকলে এ.টি.এম এর মারফতে আমরা এ.টি.এম কার্ড এর মারফতে--